অ-ম খাওয়ানো ধোয়ানো থেকে শুরু করে সবকিছুই করা--

আর-র ছাত্রছাত্রীরা ব পড়তে বসেছে অনেকগুলো চেয়ার টেবিল আছে ।

আ ডিসেম্বর জানুয়ারি -র দিকে ঘুরতেও যায় ।

যেখানে- এ অম বিভিন্ন স্টেজ করে ফাংশন হচ্ছে।

কলকাতার একটি রাস্তা যেখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে।

এটি একটি -ই খুব পুরনো রেড হাউস ।

আহম গাড়ির কো-ও রাস্তায় যেতে যেতে খারাপ হয়ে গেলে এখানে--